ইরে বাবা। এইটা তো একটা ড্যাম -এর উপরে ড্যাম বটে। ওখানে একটা ফুট ফুটা দাড়করাই আছে একটা ।

এটা প্রেস্টিজ এর কোন একটা ই দিয়েছে একটা ভেতরটায় ফ্যাক্টরি আছে গাছ গাছালির মধ্যে গড়ে আনছে এইটা দুটা লোক যাচ্ছে ওই দিকে কাম করতে সিকিউরিটি মনে হয়।

কাঁচা রাস্তার উপরে একটা সরকারি ই টাঙ্গা আছে উপরটাই। বড় একটা টাঙ্গা আছে। এখানে বড় গাছ আছে একটা বড় গাছ বটে।

এটা এই লোক গুলো মনে কোথাও ঘুরতে এসেছে ড্যামে-এ। এই যে লোকা লোকালো ইটার উপরে দাঁড়ায় আছে ফটো তুলছে। হাতে ক্যামেরা ফ্যামেরা কোনো আছে মনে হ--

বাবারে এটা বি বিল্ডিং টা এই ঘরটা সিমেন্ট ঘরটা বড় সুন্দর বেনাইছে মনে হয় কোয়াটর বটে।

ফ্যাক্টরি ট্রাকে করে চাপা আছে কয়লান সিমেন্ট বটে ওই উপর দিয়ে নিয়েচে উপরও ট্রাক চাপিয়ে আছে রে বাবা আচ্ছা যে আর এটা কোনো ফ্যাক্টরির মাল পত্র নিয়ে যাচ্ছে